যেটা অনেক রকমের এথা তারা মাছি এসেছে ব্রেক ড্যান্স এসেছে-এ ।

এটা আহ এটা অনেক বড়ো গোলদারি দোকান বটে যেথা সবসময় পাওয়া যায় কুড়কুড়ি ।

এই ফটো -টা একটা পার্ক -র বটে যেটা অনেক বড়ো পার্ক -র মধ্যে একটা--